আর লাঞ্চ দিস ইয়া ডিনার দিে শেষ করতাম দুপুর বেলা --

লাইট ফাইট জ্বলছে না ঠিক আছে তাও --

ডীপ লাল নীল সাদা আর মেঘের রং টাও খুব সুন্দর চারিদিকে দেখে মনে হচ্ছে --

এটা মনে হচ্ছে কোনো একটা রেলওয়ে স্টেশন । রেলওয়ে স্টেশন -টির নাম --

দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা জলের মধ্যে --

পানা ফানা ভর্তি পুরো একদম ভর্তি পানা

দোকানটা বেশ খারাপ লাগছে না বেশ খালি দোকানটা --

অটো নিয়ে বাঁশে বড় বড় গাছ আছে দেখতে পাচ্ছি।

দেখতে পাচ্ছি-ই একটা লোক নৌকা চালাচ্ছে-এ ।

সিমেন্ট বালি জল ঢলপাথর দিয়ে--

এবং কিছু করছে দেখতে পাচ্ছি-ই একটা ক্রেন দিয়ে ক্রেন -টা দিয়ে তৈরী করছে মানে --

দাঁড়ি দাঁড়ি দেখছে এস জায়গাটা পুরো ফাঁকা-আ।

ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়াচ্ছে ছোট্ট ছোট্ট একদম ।